এখানে একটি বড় বাড়ি রয়েছে এখানে এই বাড়িটি খুব সুন্দর এবং এর পাশে নানা রকমের গাছ রয়েছে এবং এখানকার বাউন্ডারি খুব সুন্দর এর পাশে একটি বড় গাছ রয়েছে এখানকার প্রাকৃতিও খুব সুন্দর এই বাড়িটি দেখে আমার খুব ভাল --

এখানে একটা নতুন বাড়ি হচ্ছে। এ বাড়িটি খুব বড়। এই বাড়িটির ভিতরে অনেকগুলি ইট ঠেকানো রয়েছে এবং এখানে একটি গাড়ি রয়েছে।

এই বাড়িটি দেখে আমার খুব ভালো লেগে গেছে এই বাড়িটি খুব সুন্দর এই বাড়িটিতে এই আমার দেখে খুব নানা রকমেরে জিনিসের কথা মনে পড়েছে।